পালিয়ে গেল নবু ভয়ানক রেগে বলল তুই তখন কি করছিলি দাশু বললে তুমি তখন মাথার থালি খুলবার জন্য ব্যাঙের মতো হাত পায়ে ছুড়ে লাফাচ্ছিলে দেখে আমি বললাম তো দড়াম করে মাথায় উড়িয়ে দেবো উম শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে তাই আমি তোমার

ধুর বোকা কেষ্টা কি ডাকাত বলতে না বলতেই কেষ্টা সেখানে এসে হাজির কেষ্টা আমাদের উপরের ক্লাস এ পরে তার

গোলমাল হম মিটে গেল হম কিন্তু তার পরের দিনে ছুটির সময়ে দেখি নবীন তার দাদা মোহনচাঁদ কে নিয়ে হন হন করে আমাদের দিকে আসছে মোহনচাঁদ ম্যাট্রিক ক্লাস এ পড়ে সে আমাদের চাইতে অনেক বড় তাকে ওরকম ভাবে আসতে দেখে আমরা বুঝলাম এবার একটা কান্ড হবে মোহন এসেই বলল কেষ্টা কই কেষ্টা দূর থেকে তাকে দেখে উম কোথায় সরে পড়েছে তা তাকে আর পাওয়া গেল না তখুন নবীন চাঁদ বললেন ওই দাশু তা সব জানে ওকে জিজ্ঞাসা করো মোহন বললে কিহে ছোকড়া তুমি সব জানো নাকি দাসু বললো না সব আর জানবো কোথাতে এসব তো উম উম four four ক্লাস এ পরে একটু ইংরেজি জানে ভূগোল আর জেওমেট্রি মোহন চাঁদ ধমক দিয়ে বলল সেদিন নবু কে যে কারা সব ঠেঙিয়ে ছিলো তুমি তার কিচ্ছু জানো না দাসু বললো ঠেঙিয়েইনি তো মেরেছিলো খুব অল্প মেরেছিলো মোহন একটু খানি ভিঙচিয়ে বল্লে খুব অল্প মেরেছে না তবু কতখানি শুনি দাশু বললে সে কিছুই না ওরকম মারলে একটুও লাগে না মোহন আবার ব্যাঙ্গ করে বললে তাইনাকি কি রকম মারলে পরে লাগে দাশু খানিকটা মাথা চুলকিয়ে

এ কথাই মোহন ভয়ানক চোটে দাশুর কান মুলে চিৎকার করে বললো দেখ বেয়াদব ফের জ্যাঠামি করবি তো চাপকে লাল করে দেবো কাল তুই সেখানে ছিলিস কি না আর কি কি দেখেছিলিস সব খুলে বলবি কিনা জানোই তো দাশু মেজাজ উম কেমন পাগলাটে গোছের ছেলে একটু খানি কানে হাত বুলিয়ে তারপর হঠাৎ মোহন চাঁদ কে ভীষণ ভাবে আক্রমণ করে বললো কিল, ঘুসি, চোর আছড়ে কামড় সে এমনি চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হা করে তাকিয়ে রইলাম মোহন বোধয় স্বপ্নেও ভাবিনি যে fourth ক্লাস এর একটা রোগা ছেলে তাকে অমন ভাবে তেড়ে আসতে সাহস পাবে তাই সে

উম আস্তে মেরেছিলো উম ম্যাটট্রিক ক্লাস এর কয়েকটি ছেলে সে সেখানে দাঁড়িয়ে ছিলো তারা যদি মোহনকে সামলে না ফেলতো তাহলে সেদিন তার হাত থেকে দাশুকে বাঁচানোই মুস্কিল হতো পরের দিন কেষ্টা কে জিজ্ঞেস করা হয়েছিল হা রে নবুকে নবুকে সেদিন তারা অমনি করলো কেনো কেষ্টা বললে ওই দাশু তাই তো শিখিয়েছিলো ওই রকম করতে আর বলে ছিলো তাহলে

কিনা আমার কাছে কেন ময়রার দোকান যা পয়সা ফেলে দে যা তো চাস জিলিপির পাবি আচ্ছা দাসু কি সত্যি সত্যি না কেবল মিচকে করে শ্যামচাঁদ এর বাবা কোনো একটা সাহেবের অফিসে মস্ত বড়ো কাজ করিতেন তাই শ্যামচাঁদ এর পোশাক পরিচ্ছদে রকমে সকমে কায়দার আর অন্ত ছিল না সে যখন দেড়বিঘা চওড়া উম কলার আটিয়া রঙীন ছাতা মাথাই দিয়া তার নতুন জুতার মচ মচ উম শব্দে গম্ভীর চালে স্কুল এ অসিত তাহার সঙ্গে পাগড়ি বাঁধা তকমা টা চাট্টেরজের বইও টিফিনের বাক্স বইটা আনিতে তাহাকে দ্যাখইতো ঠিক যেন কোফ মাধুরাম ময়ূরকির মতে ইস্কুল এর ছোট ছোট ছেলেরা হা করিয়া অবাক হয়ে থাকিতো কিন্তু আমরা সবাই এক ব্যাক্যে বলিতাম চালিয়া